কালো রঙ্গের কাপড় পরে বসে আছেন।

এবং ওর সাথে নতুন একটা গর তৈরি হচ্ছে।

একটা দরজা দেখা যাচ্ছে ওপরে একটা লাইট আছে।

এটা একটা ফার্মেসি সাম নাম ডিএ ডি_এম_এন মেডিকেল হল ।

এখানে একটা বোর্ড লাগানো আছে এটা এক পশুর পশুর ছবি দিয়ে।

আর একটা সামনে একটা বড়ো টি_ভি রাখা আছে।

গরু গরুদেরকে বাঁশ এর মধ্যে আটকানো হয়েছে।

সামনে একটা রোড রোডের ওপর অনেকগুলা গাড়ি আছে।

রাস্তার পাশে সবুজ গাছ আছে এবং একটা বড় ঘর আছে।

রাস্তার পাশে কার সব আছে।

একটা খ খোলা মাঠ মাঠের পাশে একটা রাস্তা আছে।

মাঠের চারে চারপাশে অনেক গাছ গাছ আসে।

এখানে একটা সবুজ কালারের গর নিচে কার্পেট লাগানো আচে গরের সামনে।

এখানে গরের ভিতর একটা কম্পিউটার দেখা যাচ্ছে।

এটা একটা হসপিটালের ভিতরের ছবি।

অনেকগুলা বেড আছে এবং কার্টেইন লাগানো আছে।

চা পিছনে ঘরের বিতর একটা ছিলিন্ডার ছিলিন্ডার আছে।

এটা একটা সড়কের এবং বাজারের দৃশ্য।

ঘর তৈরি হচ্ছে উপরে রড দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলা চেয়ার এবং টেবিল আছে।

গরও আছে এখানে অটো কার ইত্যাদি গাড়ি আছে।

এবং অনেকগুলা বক্সের মধ্যে প্লাস্টিকের জিনিস আছে দোকানের মধ্যে রাইস কুকার ফ্যান ইত্যাদি।

দরজাও দেখা যাচ্ছে একটা ল্যাপটপও আছে।

সামনে লেখা আছে স্যামসাং ফাইন্যান্স ।

যেমন- হাগিস একটা ফ্যান আছে।